নিজেকে ভালো রাখতে পারবো না এক্ষেত্রে যদি আমরা নিজেরাই সুস্থ না থাকি আমাদের পরবর্তী প্রজন্ম কে যে একটি সমাজ দিতে হবে এবং তাদের সাথে যে তাদের কে যে সুন্দর পরিবেশ দিতে হবে সেটা দিতে পারবো না যদি আমরা নিজেরাই অসুস্থ এবং শারীরিক ভাবে অসুস্থ মানসিক ভাবে অসুস্থ থাকি সেক্ষেত্রে আমাদের আগে নিজেদের সাস্থের দিকে খেয়াল দিতে হবে এবং আমাদের কোন কোন খাবার গুলো গ্রহণ করা উচিত কোন গুলো উচিত নয় এবং কখন কি ভাবে কি কাজ করলে আমাদের মানসিক সাস্থ টা ঠিক থাকবে সেদিকে খেয়াল রা তো আশেপাশে পরিবেশ টাকে সুস্থ করতে হবে তারপর আমরা সুস্থ থাকতে পারবো এতে বিভিন্ন সচেতনতা মূলক কাজ গুলো আমাদের তৈরী করতে হবে যেমন দাঁড়িয়ে খাবার গুলো কে এইভাবে খোলামুক্ত না রাখা হয় যেন পরিষ্কার পরিবেশে তৈরী করা হয় এবং যেখানে সেখানে আমরা যেইরকম ময়লা ফ্যালাচ্ছি এই গুলোতো এগুলো তো আমাদের একটা শারীরিক অসুস্থতার কারণ কেননা থেকে দুর্গন্ধ আসতেছে এবং জীবাণু তৈরী হচ্ছে জীবাণু গুলো আমাদের খাবারে চলে আসছে এগুলো মাছি বসতেসে মশা বসতেসে সেগুলা আসতেসে খাবারের ওপর বসতেসে এবং একটা জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এই জিনিস গুলা থেকে একটু একটু করে কিন্তু জীবাণু ছড়ায়

কিন্তু আমরাই দায় আর আমাদের উচিত এই জিনিস গুলা ঠিক করে নেওয়া তাহলে আমাদের এবং কি আমার পাশের মানুষ তাও সেও কিছু বুঝতে পারবে সেও বুঝবে যে আমাদের হাতে এই জিনিস গুলো করে উচিত না বা এই জিনিস টা খারাপ হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের সবারই বিশেষ সচেতন টা হওয়া উচিত এবং কি ভাবে ভালো থাকা যাই সাস্থ এবং মানসিক দুই ভাবেই হুম একটা কথা বলি হ্যাঁ নেওয়া ~নিতেছি সেগুলো কিন্তু ঠিক আছে কিন্তু আমাদের এই পর্যন্ত আসতেছি কিন্তু আমরা সেই সুযোগ সুবিধা গুলা পাচ্ছিনা না না না সেভাবে পাচ্ছি না হ্যাঁ এটা ঠিক বলেছো অবশ্যই সুবিধা গুলো পাচ্ছি না পাওয়া উচিৎ ছিল তো ভালো থাকেন

হ্যাঁ, রে সুমনা আমি ভালো আছি তুই বল কেমন আছিস? নিয়ে আর খবর বল বাড়ির সবাই ভালো আসছে তো? হ্যাঁ, রে কাকু কাকিমাও ভালো আছে দেখছিস তো বৃষ্টিতে বাবা ভিজে গিয়েছিলো তো একটু ঠান্ডাটা লেগে গিয়েছে বাবার। কি বলিস রে তুই আমাদের বাড়ি আসার কথা ছিল? কই এলি না তো?

হ্যাঁ রে কি বলবি দেখলি না এবার আগের বছর ও ঠিক শীতের টাইমে এই বছর ও ঠিক শীতের টাইমে এমন বৃষ্টি লাগিয়ে ছিলোরে বাবা মানে কি বলবি! বিরক্তির একদম মানে শেষ নেই। হ্যাঁ ঠিকই বলছিস মানে কি বলবি বল এই বৃষ্টির জন্য দেখছিস না কত জায়গায় কত ক্ষতিও হয়ে যাচ্ছে। ঠিক আছে ছাড় না তো বৃষ্টিটা কমলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের বাড়ি আসতেই হবে ঠিক আছে। দেখ এবার কি বলবো বল, বৃষ্টিটা তো আমরা থামাতে পারবো না বৃষ্টিটা তো হওয়ার হয়েই আসবে।

না না ঠিক আছে আমি বুঝতে পেরেছি ঠিকই বলেছিস দেখ এই বসন্তের সময় এতো গরম লাগে, মানে কি বলবো। আমি তো জানি যে তুই শরৎয়ের কথা বললি তোকে এমনি বসন্তের কথা বলছি তুই দেখ মানে সবাই বসন্ততে আমরা দোল খেলার পর স্নান করার টাইমে কিন্তু গায়ে জল দিতে পারতাম না এতো ঠান্ডা লাগতো আর এখন। মানে কতক্ষনে আমরা স্নান করে বেড়োতে পারি। সেটা তো ঠিকই বলেছিস মানে এতটাই এখন মানে ঋতুর যা অবস্থা হচ্ছে মানে কি বলবো তোকে মানে বুঝতেই পারছিস তুই। হ্যাঁ, রে ঠিকই বলছিস তুই একটা কথা বললি না। কিন্তু ওইটা ঠিকই বলেছিস, যে বর্ষার সময় দেখবি বৃষ্টিটা কম হয় একদম ঠিক কথা অন্য অন্য সময় দেখবি খুব বৃষ্টি হবে খুব বৃষ্টি হবে। হ্যাঁ, এই শীতকালে যখন বৃষ্টি হয় ধর তো শীতকালে এমনিতেই ঠান্ডা তার ওপর যখন এতো বৃষ্টি, তখন তো আরো ঠান্ডাতে মানে কি বলি। হ্যাঁ ঠিক আমাদের বাড়িটাও তো রাস্তার ওপরে যখন বৃষ্টি হয় না যত drain জল সব ঘরের উপরের ওদিক থেকে যায় কি গন্ধ ছাড়ে তার ওপর তো পুরো রাস্তাও নোংরা হয়ে যায়। হ্যাঁ ঠিক বলেছিস দেখবি বৃষ্টির সময় না পুকুরের জলটা থেকেও কেমন একটা বাজে গন্ধ ছাড়ে। হ্যাঁ সেটা ঠিক বৃষ্টিতে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে জানিস যখন খুব জোরে জল পরে না, স্নান করতে কিন্তু খুব মজা লাগে।

খুব কষ্ট হয় বিক্রি করতে বুঝতেই পারছিস তুই। ভাব অতো দিনের কষ্টটা।

সেটাই তার ওপরে ধর যারা মানে মাটির ঘর থাকে তাদের কতটাই না কষ্ট হয়। হ্যাঁ সেটা তো হয় ঠিকই বলেছিস তারপর ধর আমাদের তো একদিকে সব পাকা রাস্তা আমাদের তো জল পড়লেই না হয় সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় কিন্তু এই যে গ্রামগঞ্জে যখন জল পরে দেখেছিস। বৃষ্টি হওয়ার চার-পাঁচ দিন পর পর্যন্ত পুরো রাস্তা কাদা কাদা হয়ে যায়।

হ্যাঁ, রে ঝড়ে মানে ঝড়ে তো আম পড়তে আম পড়লে কুড়োতে ভালো লাগেই সঙ্গে সঙ্গে জল পড়লে ভিজতেও ভালো লাগে।

তা মানে এসে পড়লো মানে সামনের ঘরের কাঁচ পুরো ভেঙে গেলো ভাব যদি ভিতরে কেউ থাকে তার কত না ক্ষতি হয়ে থাকবে। শোন্ তোর তো আবার ঠান্ডা লাগের ধাত আছে, তুই কিন্তু আবার বৃষ্টিতে ভিজিস না, বৃষ্টিটা কমার পরেই কিন্তু আমাদের বাড়িতে আসিস। হ্যাঁ আমি শুনেছিলাম আগের বছর বৃষ্টিতে নাকি তুই হালকা একটু রাস্তায় বাড়ি ফেরার টাইমে ভিজে গেছিলিস তা তোর খুব ঠান্ডা লেগে গিয়েছিলো।

হ্যাঁ আমি ওটাই বলছি যে তুই একদমই ভিজবি না বুঝেছিস। হ্যাঁ আমি শুনছিলাম জানিস তো তো আমি ভাবলাম বাড়িতেই তো থাকবো তেমন কিছু হবে না কিন্তু যখন তুই বললি যে তোর আশার কথা ছিল তো খুব কষ্ট লাগছে রে। তুই জানিস না আমরা কালকেই কথা বলছিলাম আমি, মা, বাবা, ভাই যে কি বলে সুমনা অনেক দিন থেকে আসেনি ওর সঙ্গে কোথাও হয়নি। মা বলছিলো যে ওরা সাথে একবার কথা বলবো ওকে বলবো একবার আসতে। আর বৃষ্টি তো হয়ে যাওয়ার পর ধরে কাদা কাদা হয়ে থাকবে এবার যতই বৃষ্টি কমে যাক রাস্তা যদি শুকনো না থাকে আসতেও কেমনই একটা মনে হয় না? যে খুব বিচ্ছিরি ধরণের ব্যাপারটা লাগে।

হ্যাঁ সেটা তো ঠিক কখন কি হয়ে যাবে বল কেউ কি জেনে বসে আছে? কোনো ঠিক ঠিকানা নেই দেখ না আমাদের এইখানেই এই কিছুক্ষন আগে এমন মেঘ করেছিল যাতে মনে হচ্ছিলো কত না জোরে বৃষ্টি হবে, আবার এখনই দেখছি কতো রোদ উঠে গেছে কি বলবি বল আর। একটা জিনিস দেখবি যখন কাজের জন্য যাবি না তখনই ঠিক বৃষ্টিটা হতে লাগবে, তখনই মানে কতো না বিরক্তি হয় তখন লোকের বল? না না আমি তো বাড়িতেই থাকবো কেমন আমার যাওয়ার কোথাও নাই তুই অবশ্যই চলে আয় যখনই হবে তুই চলে আসবি বুঝলি।

হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস একদম।

Hello

হ্যাঁ বলুন, আমি ভালো আছি। আচ্ছা হ্যাঁ বলুন।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 আচ্ছা zomato সম্পর্কে দেখুন আমার বাড়িতে তো এমনিতে রান্না বান্না হয়। কিন্তু মাঝে মাঝে আহ বাইরের খাবার আনানো হয় zomato র থেকে। আহ তো actually জোম্যাটো তো প্রথম না, এর আগে swiggy ছিল, swiggy আহ প্রথম এই জিনিসটা আহ start করে যে, online food delivery.

sorry এটা প্রথম আরম্ভ করে swiggy তো swiggy দেখাদেখি আহ start করে দেয় হচ্ছে আমাদের আহ zomato start করে দেয়।

তো সেইগুলোতে আমরা আহ করার চেষ্টা করি তো কখন offer দিচ্ছে? otherwise মানে মানে ওদের তো সারাবছরই কোনো না কোনো offers লেগে থাকেই তো সেইটাই আরকি ব্যাপার। আচ্ছা zomato তে কেমন offer থাকে? offer skim টা কেমন?

আহ ওদের variety বা ইয়ে গুলো খুবই আহ ঠিকঠাক থাকে তো আপনি কোনোদিন zomato থেকে order করেছেন?

আচ্ছা তো জোম্যাটোতে কি দেখেছেন আপনি? অনেকরকম discount থাকে খাবারের উপরে উপরে আচ্ছা তো অনেকরকম discount তো আপনি আহ zomato তে আহ মানে আপনি সুইগি টা better দেখেন? না zomato দেখেন?

আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কিছু set up restaurant swiggy তে ভালো। কিছু set up restaurant zomato তে ভালো আবার ম্যাকডোনালস সেটা কিন্তু swiggy তে নেই সেটা কিন্তু শুধু zomato তেই পাবেন আপনি। আচ্ছা তো সেইটা মানে আপনি ম্যাকডোনালস অন্য জায়গায় পান না? ম্যাকডোনালসে mainly কি কি পাওয়া যায়?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

ম্যাকডোনালসে burger ই বেশি পাওয়া যায়। burger পাওয়া যায়, বিভিন্ন রকমের burger পাওয়া যায়, french fries পাওয়া যায়, cold drinks পাওয়া যায় অনেক

তাহলে french fry নাম কেন? আলু ভাজা, বাঙালি তে বাংলা ভাষায় আলু ভাজা।

আপনি chicken এর stew খান? Chicken এর stew বলেন কেন? হ্যাঁ stew নামটা কোথ থেকে এসেছে? stew তো বাঙালি ভাষা না। না বাঙালি না আমার বক্তব্য হচ্ছে তাহলে এমনি বলে দিলে মানে french কেন? ওটা তো american fry হতে পারতো german fry হতে পারতো। সেটা আপনি ম্যাকডোনালস কে গিয়ে charge করুন। কেন ওরা french fry বলে? আচ্ছা তো আহ french fry তো এই যে french fry আপনি খান ম্যাকডোনালসের। এই ম্যাকডোনালসের french fry আর অন্য কোথাকার french fry এর ভেতরে তফাৎ আছে কি? তফাৎ ম্যাকডোনালসের french fry আর কে এফ সির french fry দুটোতে অনেক তফাৎ আছে এক এফ সির french fry টা অত ভালো নয়, ম্যাকডোনালসের french fry টা খুব ভালো খেতে আর quantity ও ভালো। আচ্ছা তো কোনটায় quantity ভালো থাকে?

ম্যাকডোনালসের quantity ভালো থাকে তা ম্যাকডোনালসে এমনি কি কি পাওয়া যায়?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 আচ্ছা, ম্যাকডোনালসে তো তো একই খাবার একই জায়গায় খেয়ে bore হয়ে যান না?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 না but still সেই গিয়ে যদি same খাবার খেতে হয় তাহলে তো মানে একটা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 Okay তো ওখানে কি আহ chicken আহ mutton

Vulture vulture vulture এর flesh is it না সেটা আপনি খেয়ে যদি আপনার মনে হয়ে থাকে তো সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার কোনো দিন মনে হয়নি।

মাংস খাইনি। যেন আপনি বোধহয় vulture এর মাংস খেয়েছেন? সেইজন্য আপনি ওখানে relate করতে পেরেছেন। না অনেকেই বলে ওরা ওখানে নাকি vulture type এর মানে

বলতে পারবো না but ওদের নাকি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 না আচ্ছা ম্যাকডোনালস একটা বিখ্যাত brand.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

আচ্ছা এইসব যত বাজে কাজ এগুলো সব bengal এই। আপনি কি বিদেশে born and brought up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

সেই জন্য আমার মানসিকতা টা ঠিক এখানকার লোকজনের সাথে match খায় না। ওহ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো আমরা ছোটবেলায় একটা আহ মানে আমাদের school collage এ একটা কথা ছিল, আহ বঙ্গ মায়ের এংলো সন্তান।

অবাঙালি মার relay টা না এখানকার লোকজনের mentality টা খারাপ।

তো সবজায়গায় different, different হোটেলে different ওটার সাথে তো কোনো relate হয় না খাবার। ম্যাকডি একটা অন্য রকম। ওখানে গিয়ে যদি আপনি চাউমিন order করেন, তো সেটা আপনি পাবেন না।

আহ ম্যাকডি বলুন বা যা কিছু। আমি যেটা দেখেছি যে, pizza যদি আমি বাড়িতে delivery আনাই, তাহলে সেইতা সেই test টা থাকে না যেটা ওখানে খেলে পর থাকে। হ্যাঁ pizza তে ওটা হয়। কারণ হচ্ছে pizza টা আরেকবার micro oven এ করলে নরম হয়ে যায়। Burger ফারগার মোটামুটি ঠিক থাকে french fry টা নষ্ট হয়ে যায়। French fry টা কি খেতে আহ খেতে ভালো লাগে না?

Pizza র ক্ষেত্রে এই জিনিসটা আমি খুব ভালো খুব মানে দেখেছি। যে ঐখানে বসে আহ pizza খাওয়ার একটা যে আলাদা ব্যাপার রয়েছে, একটা pizza র যে pizza র যে crispness টা সেইটা বাড়িতে এসে খেলে একেবারেই থাকে না।

কিন্তু এই pandemic এর সময়, কি আপনি restaurant এ যাচ্ছেন খেতে? না আমি গত বছরও একবছর তো বাড়িতেই বাইরে থেকে কোনো খাবারও আনতে দিই নি। তখন অনেক বিভিন্ন লোকে তখনতো house help ও ছিল না আমি একাই সব করেছি। এখনও ওরম টাই করি এখনও বাইরে থেকে খাবার আসে খুব rare হয়তো পারলাম না তখন। তো zomato তে আপনি আহ কোন জিনিসের? কোন bank এর সবচেয়ে বেশি offer দেখেন? Bankwise আমি বলবো না। কারণ bankwise আমার offer হয় না কারণ ওরা যে যে bank এর offer দেয় সেটা generally লোকের কাছেও ওরকম card থাকে না। কিন্তু zomato র নিজস্য একটা zomato র discount থাকে পঞ্চাশ টাকা বা একশো টাকা off.

আচ্ছা তো zomato র যেটা actual আহ hello hello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

হ্যাঁ আপনার ওখানে প্রচন্ড হচ্ছে। একটু disturbance হচ্ছে।

আহ একটা ভিতরে একটা আসছে প্রচন্ডভাবে।

হ্যাঁ এখন better আছে। তো যেটা বলছিলাম আরকি, তো zomato তে যখন online delivery order দেন, তখন কি on time delivery পান?

Restaurant দিলে ওরা অনেক দেরি করে। আগে আমার মনে আছে pizza মানে যখন ডোমিনোস pizza বা এই pizza গুলো আসে যা pizzahut এরা না না আমি জেগেই আছি। তো এরা basically একটা system এনেছিল যে half and hour with in half and hour যদি delivery যদি না করা হয় করে,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 তো সেই জিনিসটা কি এখানে zomato তে আছে? যে ওই যে time টা আপনাকে commit করছে, সেই time এর মধ্যে যদি জোম্যাটো deliver না করে তাহলে এইসব এখানে নেই এখানে উল্টে customer এর loss হয়। আচ্ছা তো এরম কখনো হয়েছে? যে আপনি আহ zomato থেকে order করেছেন কিন্তু যখন product টা এসেছে আহ ভালো আসেনি। তো তখন কি করতে হয়? তখন আপনি কি করেন? মানে zomato হয় কিন্তু ওরা কোনোকিছু করে না তো। আমি একটা problem যেটা দেখেছি zomato বা অনেককিছু জায়গাতেই। এখন এরা একটা chatbot এর system এনেছে। হম তো সেই bot এ problem টা হচ্ছে যে, সেই bot গুলো আহ মানে ওদের কিছু set up আহ common question নেওয়ার আছে সেগুলোতেই ওরা response করে। আপনি যদি একটু ঘুরিয়ে question করেন তখন আর bot উত্তর দিতে পারে না তো সেই human touch টা বোধহয় আহ থাকলে

হ্যাঁ কিন্তু সেটা ওরা ইচ্ছা করেই করে না। কারণ ওরা এরকম প্রচুর complain পাবে। কারণ ওরা অনেকসময় মাঝে মাঝে late ও করে খুব একটু দূরের restaurant করে খুব দেরি করে আসে order আর খাবার দাবার ও অনেকসময় খারাপ বেরোলে ওরা সেটা নিয়েও কিছু করে না আর আহ zomato তে আরেকটা জিনিস আমি দেখেছি সেটা হচ্ছে, এখন আমার যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এখন আমি যে জায়গা থেকে আমার

উম আচ্ছা, কিন্তু আপনার কখনো মনে হয় না যে, restaurant মানে আমরা যখন restaurant এ খেতে যাই, তখন তো আমরা restaurant এর ambience টা দেখে restaurant এ ঢুকি। মানে অনেক সময় হয় যে restaurant এ হয়তো খাবারটা ভালো কিন্তু ambience যদি বাজে থাকে আমরা সেই restaurant এ ঢুকি না। তো zomato তেও কিন্তু আপনি যে restaurant টা দেখতে পাচ্ছেন না যে এই restaurant টায় ঢুকতে, ঢুকতে চাই মানে যেই restaurant টা থেকে খাবার আনাচ্ছেন তো সেইটা আপনার কখনো মনে হয় নি? না আমি এখন মানে দেখা বা খাবার আনানোর restaurant থেকেই restaurant আনাচ্ছি। এখন আমি নতুন কিছু try করি না।

যদি না amount ও ভালো না যেই costing নিচ্ছে, সেই costing এ খাবার ভালো না, সেই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা তো এরম কখনো হয়েছে? যে মানে আহ উম আপনি আহ আচ্ছা আরেকটা জিনিস বলুন, আহ তো এইসব ক্ষেত্রে যখন খারাপ এসেছে তো তখন আহ মানে ওরা replacement কিছু দেয়নি আপনাকে?

না এইটাই হচ্ছে কথা swiggy তে আমি একবার পেয়েছিলাম। টাকাটা replace করে দিয়েছিলো। কিন্তু zomato তে করেনি।